ব্যাংকের -এর নাম দেখুন পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।

মেঘলা আকাশ দেখুন একদম কালো হয়ে আছে গাছপালাগুলো সবুজ কিন্তু মেঘের জন্য কালো দেখাচ্ছে সেখানে কিছু লোক দাঁড়িয়ে আছে।

দাস লাইব্রেরী যেখানে-এ বিভিন্ন -ও রকমের বিভিন্ন -ও প্রকাশনীর বই পাওয়া যায়।